এটি একটি পার্ক । এখানে বাচ্চারা খেলাধুলা করছে। এখানে মাঠে ঘাস রয়েছে।

টোটোটি দেখতে খুব সুন্দর এবং তাকে খুব সুন্দর লাগছে।

ফুল গাছগুলো খুব সুন্দর। যেটি চোখে দেখতেও ভাল লাগছে। যেখানে সত্যিই খুব সুন্দর লাগছে।

পাঁচিল এর উপর রড আছে তো এখানে লোকটি দাঁড়িয়ে ছবি তুলছে চারিদিকে গাছ পালা আছে গাছ পালা আছে সুন্দর বাড়ি আছে তো লোকটি দাঁড়িয়ে--